এখানে অনেকগুলি জিম করার যন্ত্রপাতি রয়েছে।

দোকানটির ডানদিকে একটি গণেশ ঠাকুরের প্রতিমা রয়েছে।

এটি একটি জামা কাপড়ের দোকান।

ভাজুঙের পাশে কতগুলি ফুলের গাছ রয়েছে।

এখানে একজন টিচার -কে একজন স্টুডেন্ট -কে একটা বই দিতে দেখা যাচ্ছে।

টেবিল -এর ওপর দুটি বোকে ও একটি ফুলের তোড়া রয়েছে।

বিল্ডিং -এর সামোনে একটি লোক বসে রয়েছে।

মেঝেতে দুটি লোক শুয়ে রয়েছে।

টিচার -টি মিষ্টির প্যাকেট বিতরণ করছে।

কিছু ইস্টুডেন্ট দাঁড়িয়ে কিছু ইস্টুডেন্ট বসে রয়েছে।

এটি একটি জিম প্রশিক্ষণ কেন্দ্র।

হলুদ রঙের টিশার্ট পরা একটি ছেলে বসে রয়েছে।

কয়েকজন লোক ফুল দিয়ে মঞ্চটি সাজাচ্ছেন।

বাড়িটি টিন দিয়ে ঘেরা।

পাশে কয়েকটি মহিলা দাঁড়িয়ে আছে।

এখানে একটি চলন্ত রাস্তা দেখা যাচ্ছে।

রেস্টুরেন্ট -এর পাশে একটা পেপসি -র দোকান রয়েছে।

এটি একটি প্রাকৃতিক পাহাড়ময় এলাকা।

মাঝখানে সামান্য জল দেখা যাচ্ছে।

এখানে কয়েকটি সিঁড়ি দেখা যাচ্ছে ভাঙাচোরা অবস্থায়।

এখানে বড়ো বড়ো যন্ত্রপাতি দেখা যাচ্ছে।

এটি একটি জিম প্রশিক্ষণ কেন্দ্র।

কতগুলি মাছ কাটা ও কতগুলি মাছ ওটাল অবস্থায় রয়েছে।

এখানে অনেক লোখকে একসাথে ভিড় করে দেখা যাচ্ছে।

দূরে বাড়ি ঘর ও গাছপালা ঝোপঝাড় দেখা যাচ্ছে।

বিল্ডিং -টির পাশে একটি পেট্রোল পাম্প রয়েছে।

একটি হলুদ কালার বাস দাঁড়িয়ে আসে।

মন্দিরটির পেছনে অনেক গাছপালা রয়েছে।

ছবিটি সাধারণ রৌদ্রজ্জ্বল দিনের তোলা।